মনে হচ্ছে এটা একটা রিসেপশন কাউন্টার । একজন লোক রিসিপশানের ভেতরে বসে আছে। আর একজন--

বিল্ডিংয়ের পাশে অন্ধকারে একটি গাড়ি রয়েছে লোকজন দাঁড়িয়ে রয়েছে।

এখানে লোকজন দেখতে পাচ্ছি । তারা বসে আছে । ওপরে লাইট এবং কাপ দিয়ে সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে।

পর্দা দেখতে পাচ্ছি ।

এখানে একটি মেয়ে দেখতে পাচ্ছি সে কিছু পরীক্ষা করছে ।

চেয়ার দেখতে পাচ্ছি বালতি দেখতে পাচ্ছি কেউ রান্না কর --

এখানে অনেক মানুষ দেখতে পাত তারা সবাই বসে বসে যোগা করছে।

এখানে তিনটে লোককে দেখতে পাচ্ছি একটি বাইক দেখতে পাচ্চি একটি --

এখানে এটি ছোট ফুলের ডাকে-এ পা--

পিছনে ফুল লাইট দিয়ে সাজানো হয়েছে।